দূষিত হয়ে গিয়াছে এবং বুজেও গাছে। জলাশয়ে মাঝে একাদিক ঘাস দেখতে পাওয়া যাই।

গর্ত খোলা হয়েছে। এই গর্তেতে এবার লোহার রিং গুলি দোকান হবে। মেসিন এর সাহায্যে এখানে গর্ত খোলার কাজ চলছে।

সব সময়ে মানুষজন আসা যাওয়া করে এখানে একটি বইএর দোকান এবং একটি স্টেশনারি দোকান ও দেখতে পাওয়া যাচ্ছে।

এইটি আমাদের এলাকার একটি বড়ো বিল্ডিং । এই বিল্ডিংটিতে একাদিক দোকান রয়েছে। এখানে প্রতিটি ফ্লোরে একাধিক--

ফেস্টুন -ও টাঙ্গানো রয়েছে এই বিল্ডিং -টি বেশ পুরানো এখানে প্রচুর মানুষ--

ল্যান্ডিং এরিয়া - তে একাধিক সুন্দর গাছ লাগানো রয়েছে এবং সুন্দর ভাবে সোজা সোজা রাস্তাও রয়েছে এইখানে বিমানে যাত্রীদেরকে তোলার কাজ চল--

এটি আমাদের এলাকার একটি অফিস একটি প্রাইভেট অফিস এই অফিস -টিতে প্রায় একশোজন কর্মী কাজ করে।

এইখানে প্রতিদিন গাছে নির্দির্ষ্টই সময়ে জল দাওয়া হয়। এই গার্ডার্ণ খুব শিরগিরি কমপ্লিট হয়ে যাবে।

এটি আমাদের এলাকার একটি ম্যারেজ হল । এই ম্যারেজ হল টি বেশ--

এটি আমাদের এলাকার একটি পুরোনো স্থাপত্য।

এই স্টেডিয়াম -টিতে প্রায় পঞ্চাশ হাজার লোক--

এটি আমাদের এলাকার একটি ট্যুরিস্ট স্পট । এখানে মানুষ জন পিকনিক করতে আসে।

পনেরো জন কর্মী কাজ করেন। এই শো রুম টি রাস্তার ধরেই অবস্থিত।

এলাকার লোকেরা এই দোকানটি থেকে সবজি ফল কিনে নিয়ে গিয়ে থাকেন একজন লোক এই দোকানটি সামলান।

এখানে নদীর উপর একটি ব্রিজ -ও রয়েছে নদীর ধারে একাদিক কলকারখানাও রয়েছে।

ছুটে চলছে খুব শিগ্রি বিমানটি তার উড়ান সম্পন্ন করবে এবং গন্তব্য স্থলে এ পৌঁছে যাবে।

এই রাস্তাটিতে বাস অটো লরি টেকার বাইক প্রভৃতি যাতায়াত করে।

বড়ো গা-আছ জঙ্গল দেখতে পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি শপিং মল এই শপিং মলটি বিশাল বড়ো। এখানে বিভিন্ন ধরনের প্যাকেট জাত খাবার গুলিকে বেশ সুন্দর ভাবে--

সাজিয়ে রাখা হয়েছে এই শপিং মল -টি খুবই পরিস্কার পরিচ্ছন্ন এবং --

খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা । এখানে সমস্ত রকমের প্যাকেটজাত খাওয়ার পাওয়া যায়। এলাকার লোকেরা এখান থেকে জিনিস পত্র কিনে নিয়ে গিয়ে থাকেন।

এই লাইব্রেরি মধ্যে একাদিক আলমারি দেখতে পাওয়া যাই এবং প্রতিটি আলমারি বই গুলোতে--

এ পিকনিক স্পট এর ভেতরে খুব সুন্দর সুন্দর ফোয়ারাও রয়েছে। বসার জন্য চেয়ার রয়েছে এবং একাধিক --

দোকানটির ভিতরে বসে খাওয়ার জন্য চেয়ার টেবিল রয়েছে। এখানে দোকানটির বাইরে খুব সুন্দর ভাবে মিনিয়েচার লাগানো।

দুটি ফ্লাট বাড়িও রয়েছে এই বিল্ডিং - টির আশেপাশে একাধিক বড়ো বড়ো বিল্ডিং রয়েছে এই বিল্ডিং - টি রাস্তার ধারেই অবস্থিত বিল্ডিং - টির ডেকোরেশন খুব এই সুন্দর।

সেই কারণে এলাকার লোকেরা এই কাফে -তে আসছে । এখানে ক্যাফ -এর সামনে সকলে ফটো খিচছে ।

এটি আমাদের এলাকার একটি সরকারি দপ্তর। এই দপ্তরটি বেশ বড় এবং দপ্তরটি --

একটি মহলের মতন দেখতে দপ্তরটির সামনে একটি গাড়িকে পার্কিং এর জোন জায়গাও রয়েছে দপ্তরটির চারিদিকে একাধিক ছায়া প্রদানকারী বড়ো বড়ো গাছ রয়েছে।

এটি আমাদের এলাকার একটি ক্যাফে এই ক্যাফে তে সমস্ত রকমের পানীয় পাওয়া যায়।

এটি আমাদের এলাকার একটি কারখানা এই কারখানাটিতে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয় এই কারখানাটিতে প্রায় দুশো জন কর্মী কাজ করে কাইখানাটি বেশ বড়ো।

কারখানার ভেতরের স্ট্রাকচারটি খুব এই সুন্দর এবং এইখানে একাধিক যন্ত্রপাতি রয়েছে। এইখানে যন্ত্রপাতি নিয়ে যাওয়া আসা নিয়ে যাওয়া করার জন্য কারখানার ভেতর গাড়ি রয়েছে।

এবং গাছ গুলো যাতে কেউ মুচড়ে না দেয় সেই কারণে তার চারিদিকে ইট গুলিকে সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছ--

এটি আমাদের এলাকার একটি বড় বইয়ের দোকান। এই দোকানটি বহুতল। এই দোকানটিতে সমস্ত রকমের বই পাওয়া যায় । এই দোকানটিতে দশ জন কর্মী কাজ করে ।

এই পাহাড়টিতে প্রতি বছর প্রায় কয়েক হাজার পর্যটকেরা ঘুরতে আসে এবং এখানে বিভিন্ন কলেজ স্কুল থেকে এক্সকারশন -ও করানো হয়।

দাঁড়িয়ে রয়েছে প্রতিটি লরি মাল বোঝাই। এখানে সামান্য দূরেই একটি বড়ো পাহাড় রয়েছে এবং সেই পাহাড়কে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে।